আমার সামনে আমি একটি নার্সারী বড় দেখতে পাচ্ছি নার্সারি -এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ এবং আরো অন্যান্য চাষ হয়েছে বলে মনে হচ্ছে দূরে একটি বাড়িও দেখা যাচ্ছে।

আমার সামনে আমি একটি বিরিয়ানি দোকান দেখতে পাচ্ছি। সামনে একটি বিশাল বড় হাড়িও আমি দেখতে পাচ্ছি । এখানে অনেক ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি বিরিয়ানি দোকানটি হচ্ছে কলকাতা -য়।

আমার সামনে আমি একটু বদ্ধ মুর্তি দেখতে পাচ্ছি একটা স্তূপের মধ্যে। তিনি এখন ধ্যানে মগ্ন আছেন বলে মনে হচ্ছে। মূর্তিটি খুবই সুন্দর কালো পাথর কাটিং করে করা হয়েছে।

ভেতরে মন্দিরটিও আমার খুব বড় মনে মনে হচ্ছে এবং পুরাতন মনে মনে হ--

দেখতে খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে সে পার্ক -এ যে ফোয়ারাটি আছে।

এই গেট -টি খুবই সুন্দর দেখতে এই গেট -টির ও পাশে কেউ আছে বলেও আমার মনে হয়।

এখানে কোন একটি স্কুল -এর গেট দেখতে পাচ্ছি । যে স্কুল -এর গেট -টি আমি পুরোপুরি ভাবে বুঝতে পারছিনা। লেখাটা এটি কোন স্কুল ।

সকালবেলা এবং ভোরবেলা বলে আমার মনে হয় এই ব্রিজ -টির আশেপাশে কোন বড় পাহাড় আছে বলেও আমার মনে হয়।

আমি এইখানে একটি ছেলেকে দেখতে পাচ্ছি - ই - ই সে পুরোটি ব্ল্যাক কালা র পড়েছে তিনি ব্ল্যাক কালার এর চশমা ব্ল্যাক কালার এর টিশার্ট ব্ল্যাক ক্লারের জীন --

আমি এখানে একটি মেলা দেখতে পাচ্ছি আসলে এটি একটি মেলা নয়। এখানে কোন বড় মিনিস্টার আসবে বলে আমার মনে হয় এখানে ছোটদের জন্যে--

আমি এখানে একটি খুব সুন্দর খুব বড় ঘর দেখতে পাচ্ছি যেটি খুব বড় লোকের ঘর বলে মনে হয় এখানে একটি সামনে --

আমি এখানে ফ্যান -এর কিছু মুখ দেখতে পারা যাচ্ছে এখানে মুখগুলির কালার হল ।

আমি এখানে একটি জলাশয় দেখতে পাচ্ছি যে জলাশয়ে বিভিন্ন ধরনের মানুষেরা পিকনিক করতে এসেছে বলে মনে হয় এই সময়টি এখন শীতকাল বলেও আমার মনে হয় এখানে কিছু জন জলে নামছে--

মধ্য দিয়ে আমার মনে হয় পাহাড়ের ভিতর যাওয়া যায় এখানে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের গাড়ি চলছে বলে আমার মনে হয়।

মন্দিরে এসেছেন বলেও মনে হয় তার পেছনে একটি বড় পাহাড় আছে বলেও মনে হয় আমার এই ডান দিকে তার কিছু লোক কেউ দেখা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর এবং খুব বড় বলে মনে হ--

এটি যার উপরে দ্যা রেখেছে সেটি ব্ল্যাক কালার -এর।